নানান ধরণের ফুলের গাছ লাগানো রয়েছে। ফুলের সামনে একটি মানুষ বসে বসে মন্দিরের সাম--

ছোটো ছোটো অ্যা হচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করছে পুকুরের পাশে।

এখানে একটি বড়ো দেখে গেট -ও রয়েছে গেট -টি বেশ বড়োসড়ো।

আর এই বদ্ধ ঘরে লাগানো রয়েছে আর প্রদীপ উপর দেখা যাচ--

খেলার জন্য বাচ্চাদের তারপরে ওখানে সামনে ইস্কুলের সামনে ছোট ছোট গাছ লাগান রয়েছে গাছের--

এখানে একটি বড়ো দেখে বট গাছ রয়েছে। বট গাছের ওখানে অনেক গুলো গাড়ি রাখা রয়েছে। বট গাছের পাশে মানুষজন অনেক মানুষজন বসে গরমের দিনে--